একটি টোটো চলন্ত অবস্থায় রয়েছে।

এখানে মালা পরানো একটি ঠাকুরের ছবি রয়েছে।

দৃশ্যটির পশ্চাদে বোর্ডে একটি পিজ্জা ও বিভিন্ন ফাস্ট ফুডের ছবি রয়েছে।

একটি ছেলে খাবার বানাচ্ছে।

দোকানটির দেয়ালে এনার্জি -র সূত্র লেখা রয়েছে ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার ।

দোকানটির নাম ভেষজ আয়ুর্বেদ ঔষধালয়।

এখানে বক্স খাটের একটি অংশ দেখা যাচ্ছে।

একটি বাইক দেখা যাচ্ছে।

দোকানের সামোনের অংশে জলের বোতল সাজানো রয়েছে।

দেয়ালের মধ্যে অনেকগুলি আর্ট আটকানো রয়েছে।

ছবিটির ডানদিকে একটি বসার টুল রয়েছে।

এখানে অনেকগুলি লোককে একসাথে দেখা যাচ্ছে।

একটি লোককে নোংরা আবর্জনা প্রচারে দেখা যাচ্ছে।

বিল্ডিংটি সাদা এবং ব্লু কালার কম্বিনেশনে কালার করা রয়েছে।

দৃশ্যটির পশ্চাদে হালকা ধূসর ও নীল আকাশ দেখা যাচ্ছে।

এটি একটি রুমের একটি অংশের ছবি।

বাইরের দিকে কতগুলি টোটো চলন্ত অবস্থায় রয়েছে।

ডানদিকে একটি সাইকেল দাঁড় করানো রয়েছে।

বাঁদিকে কতগুলি লোককে দেখা যাচ্ছে।

দোকানটির ডানদিকের অংশে একটি সোফা রয়েছে।

একটি বাচ্চা দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি পাখির দোকানের একটি অংশের ছবি।

এখানে অনেকগুলি পাখিকে দেখা যাচ্ছে।

ডানদিকে একটি পাখির লেস দেখা যাচ্ছে।

এস্টেস -টির ওপরে কয়েকটি বসার টুল রয়েছে।

দৃশ্যটির পশ্চাদ দৃশ্যে একটি ব্রীজ রয়েছে।